এই সবিটির মধ্যে আমি দেখতে পারছি যে--

এই সোবিটির মইদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে--

কয়েকটা লাইট লাগানো রয়েসে মহলের গেইটের মধ্যে অ্যাপ লাগানো রয়েসে।

জলের মইধ্যে অনেকগুলি বড় বড় গাস দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

উপরে বিদ্যুতিক লাইন দেহা যাচ্চে।

এই সবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে--

নোঙর লাগিয়ে একটি ইঞ্জিলকে তুলে আনা হসচ্ছে।

অ্যালটো গাড়ির পাশে একটি গাড়ি দেখা যাচ্ছে অ্যালটো গাড়ির অ্যাপটি নোংরা আপটি --

একটি চেনওলা ডজার দেখা যাচ্ছে।

কয়েকজন মানুষ দেখা যাচ্ছে।

বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের মধ্যে সাদা রং দেওয়া রয়েছে অনেকগুলা দরজা জানালা দেখা যাচ্ছে চারিদিকে গাছপালা দেখা যাচ্ছে।

অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে সুটো মাছ দেখা যাচ্ছে।

নীচে টাইলস লাগানো রয়েসে উপরে--

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক উঁচু একটি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মইধ্যে --

একটি ড্রাম দেখা যাচ্ছে ড্রামের উপরে--

অনেক বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের মইধ্যে--

একটি ফ্রিজের বাক্স দেখা যাচ্চে।

অনেকগুলি সোটো ডিবা দেখা যাচ্ছে।

তারিয়ার মধ্যে অনেকগুলা সোট সোট ডিব্বা দেখা যাচ্ছে একটি কুলার দেখা যাচ্ছে একটি--

ভিতরের রাস্তা দিয়ে একটি ঘর দেখা যাচ্ছে।

অনেকগুলা শাকসব্জী দেখা যাচ্ছে কেরেলা--

একটি পাল কয়েকটি পাল্লা দেখা যাচ্ছে অনেকগুলা বস্তা দেখা যাচ্ছে।

কয়েকটা ফ্যান দেখা যাচ্ছে একটা ঘড়ি দেখা যাচ্ছে উপরে এলবেস্টার লাগানো রয়েছে অনেকগুলা লাইট দেখা যাচ্ছে।